ছবিতে আমরা একটা জিরাফ দেখতে পেলেও আলিপুর চিড়িয়াখানাতে একাধিক জিরাফের দর্শন পেয়ে যেতে পারি ছোট থেকে বড়ো সব ধরণের জিরাফ।

বর এবং কনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে এবং তার পেছনে অয়েট করছে --

আর এই হোলি -তেইছোট থেকেবয়স্ক প্রত্যেকেইরং মাখে এটা খুবই আনন্দের একটি উৎসব।